আরও ছেঁচিয়ে বলল খবর দার, বস্তা বেড়ে গেল তর্কা তর্কী উত্তেজনা হল্লা চলতে লাগলো তারপর দেখা গেল একদল লোক এসে এই বাঁশের চ্যাংদোলা টা নিয়ে গেল । দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়াল, দোকান গুলোর ঝাঁপ বন্দ হতে লাগলো আর তার পরেই দেখা গেল গ্রাম থেকে অনেক লোক । কতক্ষণ সে মারমুখি জনতা কে থাকিয়ে রাখতে পারত কে জানে? সে এবার পর্যায় ক্রমে পাগলের মতো দু দিকে একবার করে পিঠে লাঠি ঠুকতে শুরু করলো ঠক ঠক শব্দে কাঁপতে থাকলো । তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য বুড়ি মরা টা নড়ছে, একটু একটু উঠে বসার চেষ্টা করছে, দু দিকে অস্ত জনতা প্যাল প্যাল করে তাকিয়ে চৌকিদার হাঁ করে দেখছে তারপর বুড়ি উঠলো উঠে দু দিকে তাকাল। দেখল মুখটা বেগতিক হয়ে গেল সেই বেগতিক মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল মরে নি? বুড়ী ক্ষেপে গিয়ে বলল চোখের মাথা খেয়েছিস? দেখতে পাছিস নে? বলে সে নড় বড় করে উঠে পড়ল ।

আপনারা কিন্ত MicrosoftPowerPoint ব্যবহার করে একটি Presentation তৈরি করতে পারবেন আর এ MicrosoftPowerPoint এর মধ্যে যে যে Menu গুলোর মধ্যে যে Option গুলো আছে তা মোটামুটি সবকিছুই দেখানোর চেষ্টা করবো আমি এই ভিডিওতে এই ভিডিওটা যদি একটু লম্বা হবে তার থেকেও এই ভিডিওটা যদি একটু ধৈর্য ধরে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি একটি ভিডিওর মধ্যে আপনারা সুন্দর একটা PowerPointPresentation তৈরী করা শিখতে পারবেন। চলুন আর কথা না বাড়ি শুরু করা যাক তো Just আমি প্রথমে Microsoft টা Open করে নেব StartMenu থেকে আমি StartMenu যাচ্ছে তে তো এখানে বলে রাখি যে আমি এখানে ব্যবহার করতেছি MicrosoftPowerPoint দুই হাজার সোলো Version টা এবার হচ্ছে এই য PowerPoint দুই হাজার সোল Version আমি এটা Open করতেছি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন Template গুলো এখান থেকে আপনাদে TemplateChoice হয় আপনি আপনার পছন্দের মত যে কো Template থেকে নিতে পারেন মনে যেকোন Design নিতে পারেন আপনি বিভিন্ন ধরনের Design আছে এখানে আপনি এগুলো নিতে পারেন। সেটার উপর Click করে Supose আমি যদি এটার উপর Click করি Click করার পরে এখান থেকে এই যে এই যে এটা Click করলাম এটা এই Desing টা Open হবে Open হয়ে এই যে এখান থেকে আমরা BlankPresentation দেখতে পাচ্ছ BlankPresentation Click করে একটা BlankPresentation আমরা নিতে পারি। তো এখান থেকে আমরা BlankPresentation এ Click করছি তো এখানে Default হবে দেখুন এই যে দেখুন একটা Layout এই Layout এটা কিন্তু আমাদের সামনে এসেছে তার বাম পাশে এগুলো হচ্ছে Slide বাম পাশে এগুলো হচ্ছে Slide আমি তাহলে এখানে আরো Slide নিতে পারি কিন্তু এখানে তো Slide নেব আমি যথেষ্ট Slide নিয়ে এখানে কাজ করতে পারি। তো এখানে এই Slide টা Save করা অবস্থায় এটার Layout choose করতে পারি Layout হচ্ছে TittleAndContentSection এ বিভিন্ন Template আসে । আমি যদি সেখানে Tittle এবং Content এ Click করি তাহলে সেখানে Changer এরকম হয়ে গেল তো এখানে Layout আমি আগের মতই নিয়ে অসতেছি, প্রথম এখানে আমি Supose লিখব আমার Channel এর নামটা আর এখানে নিচে দেখতে পাচ্ছেন Subtittle এর জায়গায় প্রয়োজ MicrosoftPowerPoint বাংলা Tutorial এটা আমি এখানে লিখে দিলাম। তো দেখুন এখানে Text গুলো কিন্তু একটা Shape এর মধ্যে রয়েছে। এবার চারপাশে টেনে নিয়ে দাগটা এটা একটা Shape কিন্তু এই Shape এর মধ্যে কিন্তু এটা রয়েছে তো প্রথমে আপনাদের Text এর কাজ গুলো দেখায় আপনাদের একটা কথা বলি রাখি আপনারা যদি MicrosoftWord ব্যবহার করে থাকেন মানে MicrosoftWord এর কাজ যদি জেনে থাকেন এখানে তাহলে PowerPoint আপনার জন্য অনেক সহজ হবে এ PowerPoint এর মধ্যে যে যে Menu গুলো রয়েছে যে Option গুলো আছে এগুলো অধিকাংশই কিন্তু MicrosoftWord এর সাথে মিল আছে তো MicrosoftWord এর বিষয়ে আমার Channel এ কিন্ত Already একটা ভিডিও Upload করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটা কি দেখে আসতে পারবেন IButton থেকে তো যাই হোক আমরা প্রথমে এই Text এর কাজটা দেখাই Text তা আমরা বিভিন্ন Style করতে পারি Select করলাম এখানে দেখতে পাচ্ছেন Cut এখানে দেখতে পাচ্ছেন Copy এখান থেকে Text টা আমরা Cut ও করে নিতে পারি Copy ও করে নিতে পারি। এখন আমি Supose এই Text টা।

Change করে দিচ্ছি আমি এখান থেকে এটা আমি SuposeLineMode এই Font টা দিয়ে দিলাম এবার আমি এই Text গুলোকে চাইলে Bold করতে পারি Italic এখানে আমি নিচেরটা দিয়ে দেখাচ্ছি দেখুন এখানে Bold তারপর ItalicsUnderline এগুলো সব কিছু করতে পারি এখানে যে দেখতে পাচ্ছেন TextShadowWork করতে পারি। দেখেন এই যে Strick ও দিতে পারি লেখার মাঝখানে বা না দিতেও পারি এবার দেখবেন হল FrontSize মানে Text এর Size কিন্তু আমরা Change করতে পারি এখানে যেটা হবে ছত্রিশ দিলাম তারপর এখান থেকে Size ছোট বড় করতে পারি। এখানে এই দুই Option এর মাধ্যমে FrontColor এর মাধ্যমে আমরা কোন লেখাকে আমরা Colour করতে পারি। Suppose এই লেখাটা আমরা এখান থেকে লাল Colour করে দিলাম।

এগুলো যে আমরা Bullet দিতে পারি লেখা এরকম মানে ধরুন Pointer এ সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন Blues সেখানে এখানে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি এই যে Numbering করে দিতে পারি তারপর আছে এখানে AlineNumber মানে ওই Aline তা কোথায় দিতে পারি সেটা দেখুন এখানে আছে এখানগুলোর Box এই যে Aline হয়ে গেল তো এখানে CenterAline তারপর এখান থেকে এই যে Direction এটা আমরা করতে পারি যে Horizontal সেখান থেকে যে Rotet করতে পারি বিভিন্ন ধরনের Text টা দেখুন এখানে MousePointer নিয়ে দেখাচ্ছে দেখুন চাইলে কাউকে প্রয়োজন হয় তাহলে এটা করতে পারি AlineText এ আমরা MiddelButton এরকম এভাবে দেখুন এইভাবে আমরা করতে পারি এগুলো করতে পারি। তারপর এখানে ConverttoSmartChart এটা আমরা Chart এ Convert করতে পারি দেখুন এই যে এখানে এই Text টা এটা কিন্তু বিভিন্ন Chart আকারের রয়েছে দেখুন। এখানে MousePointer দেখাচ্ছে আমাদের লেখাটা কিন্তু Chart এর মধ্যে লেখা যাবে প্রয়োজন অনুসারে তারপর আমরা এখান থেকে এটা Click করে এই যে এটা এই আমাদের বৃত্তের মধ্যে কিন্তু আমাদের লেখাটা চলে এসেছে তো আমরা তারপর এটা চাইলে উপর থেকে Customise করতে পারি এটা বিভিন্ন Option আছে এখানে এই যে দেখুন এগুলো আমরা এরকম Order এ নিতে পারি আমি আগের অবস্থায় নিয়ে আসলাম তো এখানেই SmartChart এর মধ্যে MoreGraphics এ Click করব করলে কিন্তু আর বিভিন্ন ধরনের Chart এখানে আছে সেগুলো কিন্তু Apply করতে পারেন তারপর এখানে আছো হচ্ছে Shape আমরা তো এখান থেকে যেকোনো Shape এখানে Click করলে বিভিন্ন Shape আছে কিন্তু।

তো আর এখানে আর আছে হচ্ছে Find এর মাধ্যমে তোমরা TextFind করতে পারি বুঝতে পারি সেখানে আমি Suppose তমাল লিখি আমরা Find এ এই দেখুন Find করলে এই যে তমাল এখানে এই Text টা Select হয়ে আছে। অথবা তারপর এখান থেকে আমরা যে আছে Replace option এই তমাল টা ধরুন আমি Replace করে অন্য কোন নাম এখানে Replace করতে পারি তো এবার আমি এখান থেকে আরেকটা Slide নিয়ে নেব। New slide এ লেখা আছে দেখুন New slide আমি New slide এর নিচে যে এখানে যে এখানে যদি Click করি আমরা তাহলে যে Design এর আমরা Slide নিতে চাচ্ছি সেই Slide টা নিতে পারি এখানে এখান থেকে Suppose আমি Titel slide আরেকটা নিচ্ছি Titel slide নিয়ে Suppose আমার Channel এর Description টা লিখব প্রথমে উপরে আমি দিলাম ChannelDescription এর নিচেই আমি এখানে এই Shape আমি চাইলে বড় করতে পারবো দেখুন সেটা বড় করতে চান তাহলে Describtion তার নিচে দিয়ে দেব এখানে আমি আমার Channel description টা আমি এখান থেকে Copy করে নিয়ে আসতেছি এখান থেকে Channel description টা Copy করে আমি এখানে Paste করে দিচ্ছি Cntrolv দিয়ে Paste করে দিচ্ছি তো এই Channel description টা আমার

আমাদের তাহলে Shape তা Colour দিয়ে Fill করে দিতে পারি Shape তার মধ্যে এখানে Click করা অবস্থায় এখানে দেখুন এই যে Format একটা Option চলে আসছে Format option এ যদি Click করি ShapeFree আমরা কোন Colour দিয়ে Fill করে দিতে পারি আর আমি Suppose এখান থেকে কি Colour টা দিয়ে Fill করে দিলাম। এবার প্রতিটা Shape আমি এই Shape তাও কিন্তু এখান থেকে Shape দিয়ে দেখুন Color দিয়ে Fill করে দিতে পারি। তারপর এখান থেকে এই লেখাটা আমি Select করতেছি Channel description এটা Word করে তারপর এখান থেকে যায় Order distype এখান থেকে এগুলো আমি Apply করতে পারি এইটা Select করলাম সব সময় আমি এই যে Field টা

এখান থেকে Shape এর একটা Colour নিতে পা রি । আমি একটা কালো Colour নিচ্ছি বোঝার জন্যে এর থেকে একটা কালো দাগ চলে আসল এখানে হচ্ছে EditShadeChange হতে পারে তার পরে এখানে বিভিন্ন StyleChange হতে পারে এগুলো আমরা এখান থেকে নিতে পারি। Direct apply করতে পারি আমি Suppose এখান থেকে থেকে যদি আমি এটা Click করি তো দেখুন এরকম হয়ে যাবে তারপর এখানে Shape effects এখানে কিছু Download effect আছে Reset আছে দেখুন সেই Shape গুলো দেখুন ওগুলোর ওপর Mouse pointer নিয়ে গেলে কিন্তু

এগুলো চাইলে আমরা এখান থেকে দিতে পারি তো আমি Suppose এটার উপর Click করে তাহলে দেখুন এটা এরকম Style চলে আসলো তারপরে এখান থেকে TextBox নিয়ে আমরা কোন কিছু কথা লিখতে পারি। যেমন Suppose আমরা কিন্তু এর মধ্যেকোন কিছু লিখতে পারি Shape এর মধ্যে যে বিভিন্ন Text গুলা আছে এগুলো আমি এখান থেকে দেখাচ্ছি Text field এই যে দেখতে পারছেন Text গুলো যে এখান থেকে Colour দিতে পারতেছে এটা লাল Colour করে দিলাম Text outline text এর একটা Outline দিতে বলল Text চারপাশে একটা Order মত

এটা আমি পুরো Select করে এখান থেকে TextEffect এখানে যেয়ে Shadow আছে বিভিন্ন Reflection আছে এই যে এখানে এখনো ভালো বোঝা যাচ্ছে Reflection এই যে এখানে ভালো বোঝা যাচ্ছে এই দেখুন।

সেখান থেকে Tick rotation থেকে আমি একটা Apply করতেছি Apply করলাম এটা দিয়ে দিলাম তারপর এখানে যে Aline আছে Select করা আছে এখন তারপর এখানে Alline যেয়ে আমি Aline frame থেকে Aline left নি তাহলে দেখুন কি হবে এই Shape টা কিন্তু Left হয়ে গেল এই Alline center এ দিলে Center চলে গেল Alline right ডিলিট ডান দিকে চলে গেল। আমি তো এবার Alline center দিয়ে রাখতেছি এখানে আবার আছে এই যে Alline top align middle আমি Alline top এ দিলে ওপরে চলে গেল এখানে Alline middle দিলে Middle চলে আসলো এখানে Alline bottom দিচ্ছি আমি তারপর এখানে Dotated এখানে বিভিন্ন রকম হবে Rotated করতে পারতেছি। এটা চাইলে আপনার করতে পারেন আমি করছি না এটা মোটামুটি দুটো Slide থাকলো এটা আমার আপাতত আর আরেকটা Slide নিয়ে নেব এখানে আমি New slide নিয়ে এই যে এখানে যে দেখতে পারছেন না নিচ্ছ এখান Click করলাম এখানে একটা Blank slide এই যে এখানে যে দেখতে পারছেন না Blank মানে একটা সাদা Blank slide এখানে চলে আসলো তো এখানে আপনাদের Insert option এর মধ্যে যা যা আছে সেগুলো কাজ এবার আমি দেখাবো এখানে দেখুন প্রথমে New slide তো দেখলামই New slide এর মধ্যে Slide নিতে পারছি তারপর এখানে আছে Table আমরা তাহলে এখান থেকে Table নিতে পারি এখান থেকে Row column অনুযায়ী আমরা কিন্তু এই যে এখানে Mouse point টা সরালে এখানে সেই অনুযায়ী একটা Table তৈরি হবে দেখতে পাচ্ছেন মানে Mouse pointer এ Click করে না কিন্তু Mouse pointer সরালে একটা Table তৈরি হয়ে যাবে আপনার যে কটা Row column লাগবে সে অনুযায়ী আপনি ডান দিকে নিচে সে কটা ঘর নিতে পারবেন আপনি এখান থেকে যে Click করলে Table তৈরি হবে তো আমি এখানে Suppose আপনার দেখানোর জন্য এই এখানে একটা Table তৈরি করলাম আমি চাইলে এই Table এখান থেকে বড় ছোট করতে পারি Table টার মধ্যে কোন কিছু তৈরি করতে হলে তৈরি করতে পারি এখানে বিভিন্ন Dressing আছে। আবার এগুলোও দেখতে পারি এখানে MousePointer টা নীল দেখাচ্ছে, তো Suppose এখানে এটা রাখলামএখানে Click করলে কিন্তু আরও বিভিন্ন ধরনের Design কিন্তু এখানে আছে তারপর দেখুন আমরা যদি Proper আমরা যদি TextApply করতে পারি, দেখতে পাচ্ছেন এখানে যেএখানে দেখতে পাচ্ছেন Table এর Shading যে Table এর Shading টা আমরা দিতে পারি এখানে আমরা Suppose এখানে এই Table click করলাম করতেছি এই যে Mouse এর Cursher নিয়ে যে Click করলাম এখানে এখান থেকে আমি আমরা Table টা Shading দিয়ে অন্য Colour change করে দিতে পারি এটা দিচ্ছি আবার আমি চাইলে এটাও এই ঘরটা এখানে Click করে এখান থেক Shading এ Click করে এখানে Suppose আমি এটা এই Colour করে দিচ্ছি এভাবে আমরা Shadding করতে পারি তারপর Border আছে এখানে আমরা Table এর Border দিতে পারি তো এটা First of all দেখালাম তো এখানে আমি আরেকটা Blank slide নিয়ে নেব

এরপর Computer থেকে একটা Picture open করব এখান থেকে আমি Suppose একটা Picture open করলাম Open করে এখান থেকেই যে এই Picture টা আমরা ছোট বড় করতে পারি বিভিন্ন ভাবে Customize করতে পারি বিভিন্ন Option আছে Microsolf word অনুযায়ী আমরা যে কাজগুলো করতে পারি এখানে বিভিন্ন যে Background এখানে আমরা Background remove করতে পারি তারপর Correction করতে পারি এখান থেকে বিভিন্ন এখানে তারপরে এখানে Colour আছে বিভিন্ন Apply করতে পারি Record এর ওপর তারপর বিভিন্ন Effect আছে Effect টা দেখুন। বিভিন্ন Style আছে এখানে আরো বিভিন্ন Style আছে মানে বিভিন্ন Frame আছে তো আমি Suppose এটা Apply করলাম এখানে এটা Click খুললাম এর পরেরটা এরকম চলে আসলো Insert এর পর এখানে আসছে হচ্ছে Online picture ওখানে Online থেকে আমরা Picture নিতে পারি এখানে Ineternet connection on থাকলে আমরা এটা করতে পারব এখানে দেখতে পাচ্ছেন Screenshort এখানে যদি আমরা Click দেই তাহলে দেখুন কিছু দেখতে পাচ্ছেন Screen click option এখানে Click করলে আমাদের সরাসরি Dekstop এ চলে আসলো দেখুন আমরা Computer থেকে সরাসরি Screenshort নিয়ে সরাসরি PowerPoint এ তুলে দিতে পারি এবার আমি Screen এর আমার যেটুকু ইচ্ছা আমি Supose পুরোটা পুরোটা একদম এখান থেকে OneDrive করে Select করলাম Select করে দেখুন একটা Screenshort হয়ে চলে আসলো তো এখান থেকে আমি আবার Insert এ যাচ্ছি Insert এগিয়ে এখানে আমি New slide এ Click করে আরেকটা Blank slide নিচ্ছি নেওয়ার পরে এটা যখন আমি বাকি কাজগুলো দেখাচ্ছি দেখুন। এখানে আছে Photo album album বসাতে পারি। তারপর এখানে আসতে হচ্ছে Shape এবারে আমি Shape এর কাজটা দেখাচ্ছি আমরা চাইলে যে কোন Shape বিভিন্ন ধরনের Shape কিন্তু এখানে আছে Shape গুলো নিয়ে তবে তাদের সুবিধার্থে আমরা Shape গুলো নিয়ে কাজ করতে পারি আমরা চাইলে Shape এর মধ্যে কোন Text add করতে পারি বা সেই জন্য অত কিছু বোঝাতে পারিনি Join করতে পারিনি তো আমি Suppose একটা Shape shape তা আমি Mouse drag করলে দেখুন Shape টা এখানে তৈরি হচ্ছে। তো আমরা চাইছি কি দেখুন Shape তা একদম সমানভাবে তৈরি হবে তাহলে Keyboard থেকে Shift চেপে আমরা যদি Mouse drag করি তাহলে এই যে Shape টার সমান থাকতেছে আমরা Suppose এই Shape টা নিলাম। তো এই Shape টা নিয়ে এবার দেখতে পাচ্ছেন Shape গুলো এই Atometic format option চলে আসছে এখানে এখান থেকে Shape তা আমরা একইভাবে এখান থেকে বিভিন্ন Style করতে পারি তার আগে যেরকম দেখালাম আমি। এখানে ধরুন Sheet এর মধ্যে আমরা ধরুন কিছু লিখতে চাই এখানে Insert এগিয়ে Text box আমরা Click করব এই Text box এ Click করে এখানে এই আর কি Text box এর মাধ্যমে কোন কিছু আমরা ভিতরে লিখে নিতে পারব এখানে Full stop নেই যে লিখে নিতে পারব এটা আমরা ছোট বড় করতে পারতেছি এটা Click করে এটার Size কারো বাড়িয়ে দিলাম আমি ঠিক আছে এটার Aline আমি center করে দিলাম এখানে রাখলাম এই মাঝখানে রাখলাম এখানে এরকম ভাবে Same design করতে পারি কোন Slide ও উপস্থাপন করতে পারি বিভিন্ন কাজের সুবিধার্থে আমরা বিভিন্ন Shape গুলো নিয়ে কাজ করতে পারি এখান থেকে আমি আবার New slide এ Click করে এখান থেকে আরেকটা Blank slide আমি নিয়ে এটা আপনাদের এবার আমি দেখাবো হচ্ছে Smart art Smart art এ Click করে অন্য ধরনের Smart art কিন্তু এখানে আছে Smart art graphic তো এখান থেকে দেখে নিজে যেটা আমার কারো সুবিধার্থে অনেক আছে অনেক আছে কিন্তু দেখুন বিভিন্ন ধরনের তথ্য বুঝতে গেলে বিভিন্ন কাজে লাগতে পারে তো এখানে যে List তারপরে যে Cycle এই Catagorir টা রয়েছে সবকিছু এখান থেকে সবগুলো আমি একটা এটা নিচ্ছি এটা নিয়ে এখান থেকে Click করে আমরা বিভিন্ন কিছু উপস্থাপন করতে পারি এটার মধ্যে বিভিন্ন কিছু বোঝাতে পারি। তারপর Insert এর মধ্যে এসে আমি এখান থেকে New slide এ Click করে আমি আরেকটা Blank slide নিয়ে নিচ্ছি সেখান থেকে তারপরে হচ্ছে Chart chart বিভিন্ন ধরনের হয় দেখুন। বিভিন্ন ধরনের Chart এখানে আছে এখানে কোন পরিসংখ্যা ধরনের মানে সেটা প্রকাশ করার জন্য কিন্তু ওখানে অনেক ধরনের Chart আছে এখানে আমি Supose বললাম ধরুন প্রথমে এই Chart টা এখান থেকে আমি Okay দিচ্ছি Ok দিয়ে আমি So এবার আমরা তাদের মধ্যে আমরা যে তথ্যটা লিখে যে আমরা এখানে নিতে পারি এখানে দিয়ে তো আমরা একটা Chart তৈরি করতে পারি। মানে তথ্য গুলো দিয়ে দিয়ে Chartchart তৈরি করতে পারি তারপর এখানে আরো Option গুলো আছে Hyperlink করতে পারি কোন কিছু সেখানে এখানে আরেকটা Link click করে কোন কিছু কোন Link বা Computer থেকে কোন ফাইল বা কোন কিছু Link করে দিতে পারি Text box টা আগে দেখালাম Header future আছে এখানে Header future add করতে পারি